এই ছবিটা আমি যা দেখতে পাচ্ছি এখানে-নে একটা ছেলে বসে আছে । উম সমুদ্রের পাশে এবং তার--

এই ছবিটা আমি যা দেখতে পাচ্ছি এটা একটা সমুদ্রর মতো মনে হচ্ছে তার উম মিডিল দিয়ে একটা রাস্তা গেছে এবং সামনে অনেকগুলো আবর্জনা ফেলা আছে রাস--

এই ছবিতে আমি যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ফার্নিচার এর দোকান। যেটা নাম দেওয়া আছে সরকার ফার্নিচার ।